এখানে অনেকগুলো ছোট ছোট বড় বড় গাস রয়েছে।

সামনে কয়েকটি কালো কালার -এর বাইক পার্ক করানো রয়েছে।

এখানে অনেকগুলো বেলুন ঝুলিয়ে রাখা হয়েছে।

উপরে সিলিংটাতে দুইটি সাদা কালারের ফ্যান দেখা যাচ্ছে।

সামনে একটি বোর্ড রয়েছে বোর্ড -টিতে ইংলিশ দিয়ে কিছু লেখা আছে।

সামনের ডিভিয়াগুলিতে ইংলিশ দিয়ে লেখা রয়েছে ইন্ডিগো ।

এখানে একটি দোতলা খুব সুন্দর বাড়ি দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো ছোট ছোট বড় বড় গাছ লক্ষ্য করা যাচ্ছে।

উপরে অনেককয়টি কালারের লাইট দেখা যাচ্ছে জ্বলতেসে।

সামনের ওয়াল -টিতে একটি সাদা কালার -এর ঘড়ি লক্ষ করা যাচ্চে।

ফটো -টিতে একটি অনেক বড় রুম দেখা যাচ্ছে।

সামনে অনেক কজন মানুষকে দেখা যাচ্ছে তারা বসে রয়েছে।

সামনে একটি মানুষ কালো কালার -এর শার্ট পড়ে দাঁড়িয়ে রয়েছে।

দোকানটির ভিতরে একটি সাদা কালার -এর লাইট দেখা যাচ্ছে জ্বলতেছে।

সামনে তিনজন মানুষকে দেখা আচ্ছে -এ দুইটি মানুষ দাঁড়িয়ে আছে একটি মানুষ শুয়ে আছে।

বাঁ সাইড -এ একটি ছোট সুইচ বোর্ড রয়েছে।

অনেকগুলো ছোটো ছোটো বক্স রয়েছে সেখানে অনেকগুলো সামান রাখা আছে।

সামনে অনেকগুলো কালার -এর ডিবিয়া খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে।

এখানেও একটি ছোট হলুদ কালার -এর গোল আকৃতির টেবিল রয়েছে।

এখানে একটি ছোট নদী লক্ষ্য করা যাচ্ছে।

উপরের সিলিংটাতে একটি সাদা কালারের লাইট দেখা যাচ্ছে জ্বলতেসে।

ফোটো -টিতে একটি দোতলা বড় বিল্ডিং দেখা যাচ্ছে।

সামনে দুইটি কার পার্ক করানো রইছে।

এখানে অনেকগুলো লাল কালার -এর বেলুন খুব সুন্দর করে ঝুলিয়ে রাখসে।

সামনে অনেকগুলো ছোট ছোট বড় বড় গাস রয়েছে।

এখানে নীল কালার -এর অনেক বড় একটি পেনডেল রয়েছে।

মোটামুটি ডান সাইড -এ তিনটি বসার জন্য চেয়ার রাখা আছে।

এখানে বোসার জন্য অনেকগুলো লাল কালার -এর চেয়ার রয়েছে।

সামনে অনেকগুলো ছোট ছোট বড় বড় গাছ লক্ষ্য করা যাচ্ছে।

ফোটোটিতে অনেক কয়টি বড় বড় বাস দেখা যাচ্ছেএ।

এখানে অনেকগুলো ছোট ছোট বড় বড় গাস রয়েছে।

এখানে অনেকগুলো ছোট ছোট বড় বড় গাস রয়েছে।

নিচের ফ্লোর -টিতে খুব সুন্দর করে কার্পেট বিছানো আছে।

এখানে একটি অনেক বড় মন্দির দেখা যাচ্ছে।

সামনে একটি লোহার ব্যারিকেড রয়েছে।

নীচের ফ্লোর -টিতে টাইলস বিছানো রয়েছে।

এখানে একটি ছোট দোকান দেখা যাচ্ছে।

ডান সাইড -এ একটি ছোট সিঁড়ি লক্ষ করা যাচ্ছে।

এখানে একটি অনেক বড়ো নদী দেখা যাচ্ছে।